একটা পিঙ একটা পার্পল এবং লো ছেলেটিকে যে কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে সেটা হচ্ছে পার্পল ।

একজন সাদা টিশার্ট পরে আছে।

নাশপাতি দেখা যাচ্ছে আপেল দেখা যাচ্ছে।

সামনে উম তিনটি লোক দেখা যাচ্ছে এবং গেট -টি বেলুন দিয়ে সাজানো।

এবং তার পাশে একটি বিদ্যালয়ের মতন দেখা যাচ্ছে।